বাড়ির নিচে একটা এ.টি.এম. দেখা যাচ্ছে। এ.টি.এম. -এর ভেতরে একটা লোক দাঁড়িয়ে আছে।

এখেনে একটা রাস্তার ওপরে বাজার দেখা যাচ্ছে ।

পেছনে-এ গাছ দেখা যাচ্ছে ।